কবিড -এর কীট পরে রয়েছে একটি। হুম লোক এবং উপর কন্ট্রাক্ট নম্বর দেখা যাচ্ছে। এইট এইট ওয়ান ওয়ান নাইন ফাইভ সেভেন ওয়ান জিরো টু । কাঁচের দরজা। আর পশে দেখা যাচ্ছে একটি পা--

আমরা দূরে একটি দূরে শিক্ষা ভবণ দেখতে পারছি। চারদিকে গাছ ময়। অনক চার চতুর্দিকে গাছ। এবং তিন তলা শিক্ষা ভবন টি পু-উরো শিক্ষা ভবনটি দেখতে একদম ধপ ধপে সাদা। হুম এবং --

একটা মানুষ একটা মন্দির দের গেট দেখা যাচ্ছে একটা গণেশ মন্দির। হে কালার বে বিভিন্ন রঙ কালার ভরা ওবং গোলাবী নীল রঙ্গের। গাছ পালা দেখা যাচ্ছে তার দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে অনেক রকমের কালার । কালার এর পর কালার । শুধু মাত্র কালার । কালার ছাড়া এর কিচ্ছু নেই এই খানে। আর কিছু লাগবে না । কালার এর কালার ।

আ এখানে একটা লোক দেখা যাচ্ছে। দাঁড়িয়ে রয়েছে একটা কাফে এর সামনে। দা সিটি কাফে । এ আর কালো রঙের একটা হুডি একটা জিন্স ব্ল্যাক রঙের সুস পরে একটা গ্রাস রুট একটা কার্পেট এর উপরে। পশে কিছু টেবিল চেয়ার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে একটা স্ক্যানার এর ই লাগিয়েছে। একটা ঘড়ি দেখা যাচ্ছে।

মহিলা আর ই রয়েছে দুটো টুল পাতা হা আ পিছন দিকে কিছু বাচ্চা দের জামা কাপড় বড়ো দের জামা কাপড় মহিলাদের একটি চুড়িদার পরে রয়েছে তলায় একটি প্যান্ট পরে রয়েছে আর একটা সাদা রঙ্গের প্লেটের -- প্লাস্টিক এর মহিলা। ঠিক আছে তো ?

দেখে মনে হচ্ছে এটা একটি এয়ারপোর্ট প্রতীক্ষালয় যেখানে সবাই বসে রয়েছে পাশে একটি রেস্ট্রুরেন্ট ।

আমরা দেখতে পারছি একটি সবুজ রঙের ইং গাছপালা চারদিকে একটি ই নীল রঙের উপরে আকাশ। চৌদিকে মাঠ। একটি অ্যাশ কালার এর একটা ধূসর কালার এর নদী। সবুজ গাছ পালার ঠিক চারি দিকে দেখতে পাচ্ছি। আর আর আর দেখা যাচ্ছে আ বেগনি রঙের একটু আকাশ আকাশ হালকা হালকা আসছে ।

এ-এ দেখা যাচ্ছে যে এক দুই তিন চার চারটে ট্র্যাক্টর । তার পিছনে আর একটা পাঁচটা পাশে একটি ইটের বাড়ি।

কচুরি নৌকা দুটি চারদিকে সবুজ সমেত উম গাছপালা ডিঙি নৌকা ডিঙি নৌকা ছাড়া আমরা আর কোনো কিচ্ছু দেখতে পাচ্ছি না আবার কত কিছু দেখতে পাচ্ছি আর কোন কিছু হেনা আর বেশি জিনিস দেখতে পাচ্ছি না।